উব যার পেছনে একটা বড়ো ষ্টার রয়েছে যে স্টার -এর মিডিল -এ রয়েছেন মাদার মেরি সবাইকে ওয়েলকাম করছেন। এবং ছোট ছোট টব রয়েছে।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মেয়ে একসাথে দাঁড়িয়ে মোবাইল হাতে নিয়ে সেলফি তুলছেন।

যেখানে মন্দিরটি তৈরি হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে এবং পুরো মন্দিরটি সাদা রং দিয়ে করা হয়েছে মন্দিরে ভেতরে একজন লোক দাঁড়িয়ে বসে আছে এবং মন্দিরে চারপাশে অনেক গা --

ছবিটিতে আমরা একটি পার্কের ছবি দেখতে পাচ্ছি | যে পার্কের ভেতরে সবুজ ঘাসে ভরা মাঠ টাকায় মাঠটিকে আমরা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ইনকমপ্লিট বাড়ি ।